পিছনে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যিনি সম্ভবত জিম কর্তৃপক্ষ হবে।

তার পিছনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে গুম-গায়ের মধ্যে একটি লাল গামছা দেখা যাচ্ছে।

হোটেলের পাশে একটি লাল জামা পরা ছেলে দাঁড়িয়ে রয়েছে।

এই হোটেলের পরেই দেখা যাচ্ছে একটি ব্যাগের দোকান রয়েছে।

হোটেল কতরিপক্ষের ডানদিকে রয়েছে চাবি রাখার ডেস্ক ।

এই ফটো এর সামনে যে বাড়িটি রয়েছে এটা সম্পূর্ণ সাদা রং দিয়ে কালার করা রয়েছে।